কাঠের একটা আলমারি লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা বড় বাইকের শোরুম দেখতে পাচ্ছি।

কয়েকটা কার্টুন লক্ষ্য করা যাচ্ছে।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

বড় একটা কাঠের টেবিল লক্ষ করা যাচ্ছে।

ছোট একটা রাস্তা লক্ষ করা যাচ্ছে।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

বড় একটা সাদা রঙ্গের ব্ল্যাকবোর্ড রয়েছে।

অনেকগুলি বড় বড় গাস দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।

নীচে অনেকগুলি ছোট ছোট ফুলের গাস রয়েচে।

সাদা রঙ্গের কয়েকটা পিজাভ গাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

আমি দেখতে পাইতেসি এখানে একটা ঘর তৈরি করতেসে।

অনেকগুলি বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

কিছু মানুষকে আমি দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি সাদা রঙ্গের জ্বলন্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

বড়ো একটা কাঠের আলমারি লক্ষ করা যাচ্ছে।

আলমারিটির উপরে অনেকগুলি কাটুন দেখতে পাচ্ছি।

গাড়িটির উপরে একটা কাপড় লক্ষ্য করা যাচ্ছে।

লাল রঙ্গের অনেকগুলি চেয়ার রয়েছে।

এখানে একটা বড়ো বাস দেখা যাচ্ছে।

এখানে একটা বড় ড্যান্সের ইস্টেস দেখা যাচ্ছে।

নীচে কয়েকটা সবুজ রঙ্গের কার্পেট বিছানো রয়েছে।